হম সেটাই একদম একদম ঠিক বলেছ এবার কি বলতো হয়তো মানে ধরো আমরা আমরা তো অনেক বড় হয়েছি তো এবার ধরতো হয়তো ছোট থেকে অনেক মানে বসে থেকে মানে বাবার খেয়েছি এবার ধরো আমরা তো বড় হয়েছি এবার যদি বসে বসে খাই তো কেমন লাগবে বল সেরকম তো এবার ধরো একটা কাজ করতো বা এবার হ্যাঁ এটা ঠিকই বলেছ এবার ধরো ও একটা কাজ করত তো এবার ধরো ও হয়তো বসে গেল বা বসে থাকলো বা পা কেটে গেল

সেটাই কারণ কি বলতো তাকে যদি ওয়াশরুম টুকুও যেতে হয় তো ওয়াশরুম টুকু যেতে কিন্তু তাকে একটা মানুষের প্রয়োজন লাগবে যে মানুষ একা যেতে পারত ওয়াশরুম কি গোটা পৃথিবী হয়তো ঘুরে চলে আসতে পারতো পায়ের জন্য নিজের ওয়াশরুম টুকু যেতে পারবে না স্বাভাবিকভাবে তাই না সেটাই সেটাই তাহলে তাহলে এবার কি হবে বলতো কি করবে বলো এখন এই রকম ই চলছে বুঝলে সেটাই সেটাই এবার কি বলতো একটা family ক্ষেত্রে দিক থেকে তুমি যদি দেখতে যাও তো এটা হয়তো যদি আমাদের family র কারোর মধ্যে যদি হতো তাহলে আমরা সমস্যা টুকু বুঝতে পারতাম অন্যের family ত আমরা ততটা অনুভব করতে পারি না হ্যাঁ কিন্তু বুঝতে পারি যে মানুষটা কি হতে পারে তাই না হম হ্যাঁ একদম একদম ঠিক বলেছ এবার হয়তো সে সে হয়তো একটা মানে চাকরি করতো ঠিক আছে তো ওর চলে যাচ্ছে এবার ধরো হয়তো এরকম জিনিস যদি আমাদের একটা সাধারণ মানুষের মধ্যে ঘটতো তাহলে কি একবার হতো ভাবো তো সেটাই সেটাই হয়তো জানি না তখন কি করত সে হয়তো চাকরি করে বলে পেনশন টা দেওয়ার কথা বলেছে এবার পরবর্তীতে যদি একটা middle class family বা একটা গরিব family যদি একটা ছেলে যদি ওরকম একটা কান্ড হতো না তাহলে জানি না সরকার কি দিতো তখন তাকে টাকা দিতো না হয়তো কি বলতো একটা জিনিস হয়তো দিতো তাকে যে হয়তো বলতো যে তাকে পাঁচ লাখ টাকা দেবে দশ লাখ টাকা দেবে নিয়ে তার পরিসর টা করবে কিন্তু পাঁচ লাখ টাকায় ভাই তো আর সারা জীবন টা চলে যাবে না না একটা খেটে খাওয়া সেটাও তো অনেক একটা ব্যাপার তাই না সেটাই একদম একদম এবার ধরো ওকে হয়তো ধরো পাঁচ লাখ টাকা দিয়ে দিল এবার সে তো কি আর বলবো সে পাঁচ লাখ টাকা হ্যাঁ এটা ঠিক বলছে সেটা তো চলবে না সারা জীবন কি বলবে বলো উম সেটাই সেটাই ইএ শুনলাম নাকি তোমার বাবা ও সেই ঘুরতে গেছিলো নিয়ে নাকি কি হয়ে ছিল তো কি হয়েছিল সেটা হ্যাঁ বাবা ঘুরতে গেছিল তো তুমি যেটা problem টা বললে না ওরকম একটা problem হয়েছিল আহ মানে কি হয়েছিল বলতো গেলে মানে কি বলতো তোমার ওখানে একটা আমার বাবা তোমার আমাদের আরো সব বাবার বন্ধুগুলা ছিল দিয়ে ধরো ওরা বললো যে চল একদিন কে ঘুরে আসি তো ওরা গিয়েছিল তোমার কোথায় বলছে ত্রিকুট পাহাড় না কি বলছে ঠিক আছে

Time to time হচ্ছে না বা এরকম ব্যাপার এরকম হয়েছিল সেটাই সেটাই মানে আমাদের জনসাধারণের জন্য তোমার transport গুলো এতটা খারাপ হয়ে গেছে যে যেটা সীমাহীন মানে আহ অতুলনীয় বলে না যে ভাবনার বাইরে সেরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই না হ্যাঁ সেটাই, এবার ধরো বাবারা তো ওখানকার বাসিন্দা নয় এবার ধরো ওরা যেটা বলছে সেটাই শুনতে হচ্ছে কিছু করার নেই তো বাইরে তো ওখানে তো আমাদের গ্রাম না বা বাবার ধরো ওখানে আলাদা তো এবার ওরা যেটা বলছে সেটাই করতে হচ্ছে এইভাবে সেটাই এবার transport এর মধ্যে একটা ভালো সরকার বার করেছে তোমার যে এই বন্দে ভারত ট্রেনটা বার করেছে হয়ে গেছে কারণ কি বলতো তোমার কারণটা একটাই যে আমরা কিন্তু মানুষেরা যাদের হয়তো অনেক ব্যস্ততার মাঝখানে থাকে বা হয়তো অনেক জায়গা যাওয়ার থাকে তো সেটা কিন্তু অনেক কম সময়ে পৌঁছে যেতে পারে তাই না তো সে দিক থেকে সাধারণ মানুষের জন্য better হয়েছে এই তো কিছুদিন হলো চালু হয়েছে না এটা শুনেছি আমিও

হ্যাঁ কি শুনেছ তুমি এই এ বলছিল যে একটা মানে কি বলবো যে problem টা হচ্ছিল আমাদের এইদিকে এ তো একটা ব্যবস্থা নিয়ে এটা করা হয়েছে সেটা শুনেছিলাম একটু একটু যাতে problem না আসে

তো সেই দিক থেকে অনেক টা better হয়েছে তাদের ক্ষেত্রে তাই না কারণ দেখো আহ তারা হয়তো সময় এর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং ফ্লাইট এর থেকে তো অনেকটা enjoyment পাবে তাই না ফ্লাইটে তোমার একবার যেতে হয়তো অনেকটা ভালো লাগবে সেদিক থেকে চাপতে অনেক better লাগবে একবার কিন্তু তোমার যখন প্রত্যেকবার একটা business man এর ক্ষেত্রে কি হয় তারা হয়তো অনেকবারই দেশের বাইরে যেতে হতে পারে বা দেশের মধ্যে কোনো একটা দূরে যায়গায় যেতে হতে পারে তো সে জায়গা থেকে

এবার ধরো সবাই তো সব তো সমান নয় এবার ধরো হয়তো তাকে ইয়েতে ভালো লাগে হয়তো আমাকে বাস ভালো লাগে হয়তো তোমাকে ট্রেনে ভালো লাগে এরকম একটা ব্যাপার বুঝলা হ্যাঁ আচ্ছা আমাদের যে বললাম যে problem টা ঠিক আছে time to time নেই বা এরকম অনেকটা মানে অনেক problem আছে তো এটা কি সব ক্ষেত্রে হচ্ছে নাকি বাস ট্রেন বল তারপরে তে ফ্লাইট এই সব গুলো সবেতেই নাকি আরেকবার বলো বুঝলাম না আর একবার বল আমি বলছি যে আমাদের problem হচ্ছে ঠিক আছে তোমার ওই বাস আহ মানে কি বলতো শুধু কি বাসে হচ্ছে না এমনি অন্যান্য সব others জিনিসে যেমন ধরো তোমার এই এই ফ্লাইট বা ট্রেন এই সব গুলো সব ধরনের সব ই problem আসছে নাকি এরকম হয় স সমস্যা দেখো আমি একটা সাধারণ মানুষ হয়ে বলতে পারি বা আমি একটা জনসাধারণের মাঝখান থেকে একটা মানুষ হয়ে বলতে পারি যে আমাদের যে public transport এর দিক থেকে public transport টা এতটা বাজে হয়ে গেছে আমাদের ভারতে সে তুমি যে জায়গাতেই যাও না কেন lathing problem টা পাবে তুমি চায়না তে চলে যাও তুমি আমেরিকাতে চলে যাও তুমি লন্ডনে চলে যাও তো সেই জায়গায় দেখতে পাবে time এর প্রত্যেকটা time এর কিন্তু মূল্য দেওয়া হয় কিন্তু আমাদের

ঠিক ঠিক একদম ঠিকই বলেছে এ কথাটা সত্যি কথা কিন্তু মানে যে তুমি যে বললে চায়না আমেরিকা এগুলো সত্যি কি বলতো তাও সময়ের মূল্য বোঝে ঠিক আছে একদম time to time একেবারে একদম ঠিকই বলেছে এটা শুনেছি আমি

সেটা অনেক আহ মানে বিজ্ঞানের দিক থেকে বলো বা তোমার science এর দিক থেকে বলো অনেকটা এগিয়ে আছে তো সেই দিক থেকে কি বলতো সেখানে, সেখানে কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে আমাদের কিন্তু সেদিকে time travel টা দেখো তোমার ট্রেন গুলো দেখো তাদের বুলেট ট্রেন গুলো দেখো এতটা মানে সময় অনুযায়ী তাদের যদি এক সেকেন্ডও লেট হয় না তো তাদেরকে fine দিতে হয় আমি যতটুকু শুনেছি সরকার এগিয়ে আছে বুঝতে পারছ

এটা ঠিকি বল্লা যে মানে কি বলতো একটা সময় একটা মিনিট বা একটা সেকেন্ড যদি ওদের late হয় নাতো ওটা তাদের ব্যবস্থা নেওয়া য়া হয় বুঝলা মানে অনেক জরিমানা বা এরকম কিছু মানে ইয়ে অসু হয় আর কি শুনেছি আমি অনেক শুনেছি সেটাই সেটাই সেটাই তো সেই দিক থেকে ধরো ওই যে ওই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে আছে তো এরকম যদি আমাদের ব্যবস্থা টা করা হয় আমাদের শুধু ইন্ডিয়াকে বলে smartness city তো নেই তার সঙ্গে সঙ্গে careless city বলো বা তুমি যেকোনো জিনিস লাগিয়ে দাও তার আগে কিন্তু সেটা কিন্তু মানা যাবে কিন্তু বাইরের দেশ গুলো দেখো যারা অনেক এগিয়ে আছে সেদিক থেকেও অনেকটা better আছে ভাই

এবার আমাদের এদিকে কি বলবো আমাদের এদিকে সময়ের ঠিক নেই সময় এর মূল্য বোঝে না তো আমাদের কি ভাবে কি হবে বোলো কোনো একটা সময় একটা maintain করতে পারে না তাহলে কি করে হবে বোলো সবকিছু সেইটা তুমি এই দিকটা দেখে নাও না বাংলাদেশটা বলতে গেলে তো আমাদের থেকে অনেকটা poor city বলতে গেলে বা poor দেশ একটা বলতে গেলে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশটা

কিন্তু হ্যাঁ বেশ আমাদের থেকে ভালো এটা বলতে পারি একদম ঠিক বলেছো হ্যাঁ আমাদের থেকে একটু হলেও ভালো আছে বুঝলা মানে আমাদের এই কি বলবো আমাদের এই ভারত টা মানে এতই মানে কি বলবো সব কিছুই সব মানে সব রাজনীতি করছে বুঝলা মানে কি বলবে আর সব কিছুতেই রাজনীতি দেখো তুমি একবার

হম সেটাই দিয়ে নিয়ে তোমার যেটা বলছিলাম যে ধরো আআমাদের যদি city তা যদি একটু ভালো করে তোমার time এর দিক থেকে বলো সময় এর দিক বলো যে transport গুলো আছে তোমার ট্রেন বলো টোটো বলো অটো বলো বাস বলো সেদিক থেকে যদি একটু ভাবা যাই ভালো কিছু তাহলে কিন্তু অনেকটা ভালো হবে তাই না সেটাই সেটাই একদম ঠিকই বলেছো এবার যদি মানে কি বলতো আমিও আমিও চাই বুঝলা যে এ জাতীয় তোমার যেমন ধরো চাইনা, আমেরিকা এদের তো একটা সময় এর মূল্য আছে তো আমি ও চাই যে আমাদেরও আমাদের ভারতবর্ষে এরকম একটা মানে কি বলবো মানে নিয়ম কানুন তৈরী করুক বুঝলা কারণ তুমি বুঝতেই পারছো কত অসুবিধা হচ্ছে মানুষের কত মানে কত problem আসছে না এবার বুঝতে পারছো তো আমিও ভাবছি যাতে হয় সেরকম একটা মানে একটা ইয়ে করতে হবে বুঝলা সেটাই সেটাই তো এরকম আমি একবার ভেবেছিলাম যে জনসাধারণএর জন্য যদি আমরা ধরো সেভাবে আমরা যদি একটা like হতে পারি হ্যাঁ বা জনসাধারন এর জন্য যদি কিছু করতে পারি তো সেদিক থেকে আমার একটা ইচ্ছে আছে যে সাধারণ মানুষ এর জন্য আহ আমার দু চারটে personal বাস থেকে মানে তাদের একটু সহায়তা করবো মানে যেদিকে ধরো বাস যাওয়া আসা একদম ই কম আছে সেই দিকটাই হয়তো আমি হয়তো দেবো যদি সেইরকম একটা মানুষ হয়ে উঠতে পারি বা টাকার ক্ষেত্রে বলতে গেলে সেরকম যদি টাকা কোনোদিন হয় তো সাধারণ মানুষ এর জন্য যে তোমার যে গ্রামের দিকে হয়তো বাস তা হয়তো কম যাই তো সেদিকে আমি নিজের বাস চালিয়ে সরকার থেকে permission নিয়ে সেইটা হয়তো চালানোর আমি ইচ্ছে আছে তো সাধারণ মানুষ এর জন্য কিছু করার ইচ্ছে আছে এখন সময় এর সঙ্গে সঙ্গে দেখি কি হয় বুঝলে সেটাই সেটাই অবশ্যই হবে অবশ্যই হবে তুমি যখন বলছো তুমি যখন মানে কি বলবো তোমার কথাটা শুনে সত্যি আমি খুব খুশি হলাম অনেক happy হলাম বুঝলা কারণ তুমি যখন একটা এভাবে তুমি যখন জান ছোই ধরো যে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে বা এরকম ব্যাপার ঠিক আছে হয়তো সে আমাকে ধরে ঠিক হলে যেমন গ্রামগঞ্জে বাস ধরো ঠিক থাকে চলছে না time এর জন্য অনেক মানে কি বলবো অনেক কিছু অসুবিধা হচ্ছে তুমি যখন নেই জিনিস তা মাথায় রেখেছো হ্যাঁ তো বা তুমি এটা ভাবছো তা সত্যি তোমার অনেক কথা শুনে অনেক খুশি হলাম happy হলাম আসা করি হবে বুঝলা সেটাই সেটাই এখন দেখি কিভাবে কত টাকা না ভেবে তো অনেক কিছু রাখা যায় এবার হওয়াটা না হওয়াটা ধরা পুরোপুরি আমাদের কাছেই থাকে চেষ্টা করব হাওয়ানর কারণ আমার সত্যি ইচ্ছা আছে যে সাধারণ মানুষের জন্য কিছু করার যেটা হয়তো আহ সরকার তার কাছে থেকে হয়তো দেয় কিন্তু ততটা দিতে পারে না কারণ কি সরকার তো বলে দেয় দেওয়ার জন্য কিন্তু কিছু মানুষ থাকে যারা দিতে ইচ্ছে করে না বা দেয় না বা তারা নিজের পকেটে ভরে নাই সেটাই সেটাই একদম আমি তো বলছি না ওই তোমাকে বললাম না ওটাই হচ্ছে এখন দেখো তোমাকে একটা কথা বলছি হ্যাঁ ধরো আমাদের গ্রামে মানে একটা ground আছে ঠিক আছে তো ওখানে দেখো আহ আমাদের একটা ground আছে তো আমাদের কিন্তু ground খেলি তো ফুটবল তো আমাদের আমরা সরকারকে সরকারকে না আমাদের পঞ্চায়েত এর মেম্বার থাকে সবাইকে বলেছি হ্যাঁ আমাদের একটা বাদ দেন তো উপর থেকে বলছে হ্যাঁ আমরা দিয়েছি তো আবার কি এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আসেই নি তাহলে তুমি কি বলবে বলো তাহলে সে খেয়ে নিয়েছে এইরকম বুঝলে সেইটাই সেইটাই মানে তোমার সেই দিক থেকে ধরো আমার ইচ্ছে আছে যে দেখি এখন কতটা কি করা যে যতটুকু মানে আমার ব্যক্তিত্ব অনুযায়ী বা আমার সম্ভাবনা যে আমি সেটা করার চেষ্টা করব এখন তোমার একটা জিনিস আর একটা ভেবেছি যে তোমার যে টোটোগুলো করে দিয়েছে না সেটা যদি আমরা মনে হচ্ছে বাস গুলো কেমন হয় তোমার সরকার অনুযায়ী চলে স্ট্যান্ড থাকে বাস স্ট্যান্ড সরকার অনুযায়ী সব কিছু হয় টোটোদের জন্য টোটো স্ট্যান্ড যদি একটা করানো হয় সরকার থেকে পুরোপুরি তার মধ্যে করার নেই টোটো গুলোর একটা মানে কি বলবো অনেক কম rate এর মধ্যে যদি দিয়ে দেয় তো সেদিক থেকে অনেকটা ভালো হয় কি বলো তুমি সেইটাই সেইটাই একদম তারপর আমি আর একটা কি বলছি মানে ধরো তুমি যেটা ঠিকই বল্লা যে বাসস্ট্যান্ড একদম বাস ই থাকবে বা ওখানে টোটো যেতে পারবে না বা এরকম একটা নিয়ম ধরো একটা টোটা স্ট্যান্ড করলো তো টোটো স্ট্যান্ড এ টোটো থাকলো এবার ওখান থেকে হয়তো যার ইচ্ছা হল সে গেল বা যার না হলে তো সে বাসে গেল এই রকম তারপর একটা জিনিস করলে হয় টোটোর যে ধরো একটা কি বলতো ধরো হয়ত টোটো অনেক আছে তো এবার হয়তো করল যে একটা টোটো হয়তো সকাল থেকে তোমার সকাল দশটা বা আটটা থেকে তোমার ওই দুপুর দুটো অবধি চালালো তারপর হয়তো আবার যা পড়ে থাকবে দুটো থেকে রাত অব্দি চালালো এরকম যদি করা হয় না তাহলে আমাদের একটুকুন সুবিধাটা হবে, প্লাস অতটাও আমাদের অসুবিধা হবে না বা সবকিছু ঠিকঠাক চলবে না এরকম একটা করলে হয় বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আমিও বলছিলাম সেরকম যদি করে তো সাধারণ মানুষের জন্য অনেক ভালো হয়ে যাবে তাই না কারণ অনেক মানুষ আছে যে বললাম তোমাকে যেটা সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারে না তো তাদের পক্ষে সম্ভব হয়ে যাবে কারণ কি বলতো টোটো তো এখন unlimited হয়ে গেছে তো প্রত্যেকটা জায়গায় যেতে তাদেরকে যদি ভাড়াটা দেওয়া হয় তাহলে কি বলতো আমাদের বাস গুলো দেখনা ভাড়া নিয়ে এত problem হয় যে সাধারণ মানুষের কাছে কোন বাস নেবে কুড়ি টাকা কোনো বাসে নেবে পচিঁশ টাকা কোনো বাস এ নেবে তিরিশ টাকা তো ভাড়াটা যদি একটু fixed করে দেয় সাধারণ মানুষের জন্য তাহলে অনেকটা ভাভালো হয় এবার দেখো এইবার একটা কথা বলছি ধরো যেইটা বললাম এই যে টোটো তে হ্যাঁ যাই মানে যেখানে যেখানে যেতে বলবে সেইখানে যাবে ভাড়া ভাড়া দিলে তো ঐখানে একটা কি বলতো একটা সময় এর ব্যাপার আছে এইবার ধরো হয়তো টোটো অতটা speed এ যায়না তো বাস তো যাই সেরকম তো মানে হ্যাঁ এইখানে একটা দোষ দেবোনা বাস ওয়ালাদের তো এইখানে একটা দোষ আছে কি বলতো এইবার হয়তো তাদের বললাম না যে বাস যখন ছাড়বে তো তাদের ঠিক মতন লোক হয়না এইবার ধরো সে কি ভাবে ছাড়বে বলো এইবার কি বলতো তো একটা ঠিক নিয়ম কানন করা হয়না যে এইটা মানে কি বলতো একটা নিয়ম করতে হবে যে এই time এ চলবে বাস বা এই time এ চলবে টোটো তাহলে একটা ভালো হয় এইবার ধরো হয়তো টোটো ওয়ালা থাকছে এ ওরা টাকা নিচ্ছে একটু বেশি বা ভাড়া নিয়ে চলে যাচ্ছে কিন্তু এইখানে সময়ের তো ব্যাপার আছে এইবার ধরো হয়তো সে time এর মধ্যে টোটো যেতে পারলো না সেইখানে বাস যেতে পারবে বুঝলে তো এরকম ব্যাপার উহ নানা তুমি যেইটা বললে ঠিক একদমই ঠিক সেইটাতে কোনো মানে আপত্তি নেই কিন্তু আরেকটা জিনিস কি বলতো অনেক বাস তুমি এরকম পেয়ে যাবে যে হয়তো আদ্ধেক বেজে বাস এ প্রায় লোক হয়েগেছে হ্যা হয়তো দু চারটে সিট আছে একটা স্ট্যান্ড থেকে কি তোমার আধেক সিট হলেও কিন্তু কি তোমার time উনুযায়ী ছাড়া তা উচিত কারণ কি সে যতটা গন্তব্স্থলে পৌঁছাতে পৌঁছাতে সে কিন্তু সিট এ লোক পেয়ে যাবে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্যে বাস এ এতো ঠেলা মুলি হচ্ছে আর এতো মানুষ ভোরে দিচ্ছে যে সেইটা অতুলনীয় একদম তাইনা

আর আমি একটা কি বলছিলাম যেন আমি বলছি যে বাস গুলো এখন ধরো কি হচ্ছে বলতো যে সরকারি বাস মানে এই যে বলেন যে state বাস না কি বলেন দেখো problem কিন্তু ঐখানে আসছেনা দেখো তোমার যে state বাস থাকে না state বাস বোঝতো

কারোর হয়তো নিজের বাস সে হয়তো এ নিজের time অনুযায়ী করছে তো আমার মানে কথা একটাই সে গুলো যদি একদম মানে আহ সরকারি হিসেবে করে দেয় তাহলে একদম time to time থাকবে বুঝলা আমি এরকম একটা মানে ভাবছি আরকি করলে খুব ভালো হয় হ্যাঁ সেইটাও ঠিক বলেছো আর কি বলতো আরেকটা জিনিস তোমার state বাস গুলো তে তোমার যেখানে সেখানে দাঁড়িয়ে যায়না পাবলিক বাস গুলো state. যেতে যেতে অর্ধেক রাস্তায় তে হাত দেখানা তো সেইখানে ও থেমে যাই অনেক late হয়ে যাই তো এই জিনিস তো যদি ছাড়িয়ে দেয় State বাস র মতন state বাস কি দাড়াইনা তো সেইভাবে time টুকু লাগে না

পাবলিক বাস গুলো তোমার এমন হয়ে গেছে একটা হাত দেখলে দাঁড়িয়ে যাবে বা সেইখানে কারণে যদি তোমার আহ একটা গন্তব্স্থলে পৌঁছাতে পৌঁছাতে এক মিনিট করেও যদি একটা late হয় তো তোমার এক ঘন্টা কিন্তু already late হয়ে যাবে

এইতো সেইদিন আমরাই একটা ঘটনা ঘটালাম মানে আমার আমি exam দিতে গেছিলাম তো তোমার মোল্লারপুর ঠিক আছে আহ তো ঐখানে ধরো আমরা আহ মানে ও এদের লোকাল যে বাস ছিল তো আমরা অনেক প্রচুর student দাঁড়িয়ে ছিলাম পরীক্ষা শেষ হলো আহ তো এইবার ধরো সবাই বাস পেয়ে গেছে তো মানে লোকাল বাস গুলো সব ভর্তি হয়েগেছে তো একটা state বাস সামনে আসছে বুঝলা তো কয়েকজন বন্ধু মিলে আমরা বলছি মানে হাত দেখছি রাস্তায় side এ যে আহ দাঁড়াও দাঁড়াও তো না কিছুতেই দাড়ালোনা চলে গেলো এরকম বব্যাপার ঠিকই বলেছো সত্যি দাঁড়াইনা বাস গুলো state বাস সেইটাই সেইটাই এইবার সেইটার কি Problem আহ state বাস তার জন্যে তো দেখবে যে সাধারণ মানুষেরা এখন সাধারণ মানুষেরা কম করে তোমার পাবলিক বাস এর জন্যে wait করে যদি পাবলিক বাস যদি তোমার দু চারটে চলে যাই তবু কিন্তু state বাস গুলো ধরতে পছন্দ করে কারণ কি বলতো সে চারটে বাসের আগেও কিন্তু পৌঁছে যাবে সেই state বাস টা তাইনা

সেটাই সেটাই একদম ঠিক বলেছ, মানে সেদিনকে কি বলতো সেদিনকে আমরা পাইলাম মানে চাইলে আমরা পারতাম কিন্তু অন্য কিছু যেতে ছিল, মানে কি বলতো টোটো ছিল আরো সব ছিল কিন্তু কি বলতো আমাদের একটু ইএ মানে কি কাজ ছিল বুঝলা, বাড়িতে ধরো হয়তো বাবা ধান পুত ছিল একাই এ তো ভাবলাম যে যদি পাই বাস টা ওটাতো মানে খুব speed এ যায় বার করে যাই কোথাও দাড়াইনা তো অনেক ধরো তাড়াতাড়ি যাবে তার জন্যে সেইটা ভেবেছিলাম যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো পেলাম না বুঝলে এইবার ধরো বাবা হয়তো এক ধান পুঁতছে এবার আমাকে বলেছিলো যে আসবি তাড়াতাড়ি একটু সময় হলে চেষ্টা করেছিলাম তবু পারলাম না কি বলবো কি বলবো বোলো সেইটাই সেইটাই এইবার দেখো আমার যত টুকুন আমি বললাম তোমাকে যে আমার যত টুকুন ইচ্ছে আছে বা সেদ্ধ অনুযায়ী আমি টোটো টুকুন করার চেষ্টা করবো আমি সাধারণ পাবলিক মানুষের জন্যে বা তাদের transport টা মানে অনেক ভালো করার জন্যে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে এইবার দেখা যাক সরকার থেকেও তো অনেক permission নেওয়ার ব্যাপার আছে তো যে সেগুলো নিয়ে ভাবনা চিন্তে করবো আর তোমার সঙ্গে তো আলোচনা করলাম সব বিষয় নিয়ে তো যাইহোক তুমিও সম্মতি দিলে ভালো লাগলো তোমার কথা গুলো বেশ শুনে বুঝলে হম ঠিকাছে আমিও তোমার মানে কি বলতো তোমার এই কথা তা শুনে আমি খুব Happy হলাম তো আশা করি হবে তু তুমি চেষ্টা চালিয়ে যায় হ্যা সত্যি মানে হবে আমি সত্যি খুব সুন্দর লাগলো কথা গুলো শুনে বুঝলে তোমার এরকম একটা মানে কি বলবো এরকম এরম যদি সবাই ভাবতোনা তাহলে আজকে মানে কি বলবো আমাদের এই ভারত মানে

সেইটাই সেইটাই ঠিকাছে বেশ তাহলে অনেক কথা বললাম পরে একদিন আলোচনা করবো আর মাঝেমধ্যে ফোন টোন করো বুঝলে হ্যাঁ ফোন করব ঠিক আছে তুমিও করিও আর তোমার বাবার কি হয়েছে বললা তো ওষুধ ঠিকঠাক খাই ও হ্যাঁ এখন বুঝতেই পারছ কেমন সব চলছে হ্যাঁ বেশ ঠিক আছে ভালো থাকিস টা টা bye bye. হ্যাঁ বেস ঠিক আছে টা টা bye bye হম